ওইখানে একটা মন্দির আছে ওখানেও সমস্ত লোক বাইরে থেকে আসে ঘুরতে যাই জানো তো পুজো দিতে বলে নাকি প্রত্যেক বার পুজোর আগে তোমার ওই পুকুরটা থেকে একটা পুকুর আছে. তো ওই পুকুর থেকে সমস্ত রকমের যত ফল ফুল বাসনপত্র যা যা লাগে পুজোর সমস্ত কিছু নাকি পুজোর আগের সময় পুকুরে ওপরে সবাই মানে নিজেই চলে আসে, আবার কি হয় পুজোর সময় পুজোর যখন শেষ হয়ে যায় সমস্ত জিনিসগুলো যদি ওই পুকুরে পাড়ে রেখে দেওয়া হয় সমস্ত কিছু নাকি নিজেই জলের ভেতরে চলে যায় এই রকম একটা দারুন একটা পূজা হয় জানো?

হ্যাঁ হ্যাঁ শুনেছি বলো. মানে ওখানে এরকম ঘটতো আগে কিন্তু এখন না মানে আগেকার আমাদের ঠাকুরমা ঠাকুর বাবা ওরা বলতো যে আগে ওখান থেকে নাকি। পুজোর সময় তারপর যে মন্দির এ পূজা ফুজ হয় তখন ধরো তালা-বাসন কাসা তারপর তুমি যেটা বললে ওরকম একটা কি বলবো জাগ্রত জিনিস একটা ওখানে হত. হ্যাঁ আমি জানতাম না তো মাসি আমাকে বলছিলেন যে জানিস তো এখানে সমস্ত বাইরে বাইরে থেকে লোকজন আসে পুজো দিতে এরকম জাগ্রত জন্য শোনার পর আমি ভেবেছিলাম হয়তো ওই জিনিসটা। মানে জানোই তো এখানকার সব Journalist বলো বা media রা বলো কেমন কোনো কথা কে তিল কে তাল করতে সময় লাগে না তো জিনিসটা ভাবতাম যে কি মানে ক এটা কি সত্যি? সত্যি না মিথ্যে তো তারপর বললাম আমি মাকে, যে মাও বলছিল না যে এটা সত্যি ঘটনা এই রকম সত্যি ঘটনা ঘটেছে কি কোনদিন যদি যাস তাহলে দেখতে পাবি তো আমি গিয়েছিলাম যখন এবার ঘুরতে তখনই আমি বুঝতে টা পেরেছি। সেটাই কারণ দেখো অবশ্যই আমাদের ভগবান আছে বলে এসব ঘটনাগুলো ঘটছে তাই না. অবশ্যই অবশ্যই সমস্ত সমস্ত জাতির বলো সমস্ত ধর্মে বল তাদের সমস্ত রকম এর জাগ্রত ঠাকুরা বলো দেবতারা বলো সমস্ত কোন,

সমস্ত যায় কেদারনাথ ঘুরতে তারপর ধরো তোমার ইসলাম ধর্মে যায় তোমার আজমীর শরীফ এসব জায়গায় ঘুরতে যাই তারপরে তোমার পাঞ্জাবির ধর্মে যারা আছে, হ্যাঁ ইশিখ যাকে বলে শিখ ধর্ম, শিখ ধর্ম রা সবাই পাঞ্জাব যাই তোমার সোনার মন্দির দেখতে আরো সমস্ত সমস্ত ধর্মের সবাই কোথায় কোথায় কত সুন্দর সুন্দর নিজেদের জায়গায় ঘুরতে যাই তাই না?

হ্যাঁ দেখো ঘুরতে যাওয়াটা তো মানে এটা তো একটা তো লোকেদের ঘুরতে যাওয়াটা তো মজার জন্য কিন্তু। এই যে মানে ধরো তুমি আমাকে নিয়ে গেলে এই জায়গাতে মানে তোমার ধর্মে ঠাকুরের কাছে বা আমার ধর্মের ঠাকুরের যেখানে পুজো হয় আমি তোমাকে সেখানে নিয়ে যায় কিছু কত ভালো লাগবে জিনিসটা এই ঘুরতে যাওয়া তো নিয়ে মানে, কোন জায়গা নেই তুমি ধর্মের নিয়ে বলো যে বা জায়গায় বলো বা পার্ক বল কোন জায়গায় পিকনিকের জায়গা ঘুরতে যাওয়া নিয়ে তো অসুবিধা জিনিসটাই নেই। না না সেটাই তো আরে ওটা তো কোন ব্যাপার না তাই না হ্যাঁ তারপর ধরা তুমি কোন দিন কি মানে তোমার কি বলবো মানে আমাদের তারকেশ্বর ওখানে কোনদিন গেছ ঘুরতে আমাদের মামার বাড়ির ওই দিকে।

তারকেশ্বর তো আমার মামার বাড়ি ধরো আমি ওখানে ঘুরতে গেছি তারপর তোমার ওইখানে মানে মন্দির আছে শুনেছি খুব সুন্দর ভালো মন্দির ওই কাহ্নে আর কি ঘোরার ই জায়গা খুব সুন্দর সুন্দর বাইরে থেকে সমস্ত লোকেরা ঘুরতে যাই. তারপর তোমার শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যায় হেঁটে যায় খুব মজা হয় জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ তুমি যেটা শ্রাবণ মাসে বললে আমাদের এখান থেকে তারপর আশেপাশের গ্রাম থেকে প্রচুর দোল বেঁধে বেঁধে যে ছেলেগুলো আছে সেগুলো সবাই ঘুরতে যায় মানে ঘুরতে চায় না পুজো দিতে যাই এক কথায়, আচ্ছা কলকাতা ঘুরতে গিয়েছে, কলকাতা কোনোদিন। হ্যাঁ কলকাতা গিয়েছি ঘুরতে বলতে কলকাতা তো সেই ঘুরতে তো যাওয়া হয়নি কাজের source এ ধরো কোন কারন এ গিয়েছি। কোনদিন যদি কলকাতা যেতে চাও না সময় করে ভিক্টোরিয়া হলো তারপর প্রিন্সেপ ঘাট হলো তারপর তোমার কি বলে ওই হাওড়া ময়দান এ খুব সুন্দর সুন্দর বাজার বসার জানতো, তারপর তোমার। কালিঘাট রয়েছে তারপর তোমার ধর্মতলাতে খুব সুন্দর সুন্দর সস্তা সস্তা জামা কাপড় বলো ঘড়ি বলো ফোনের কভার বলো এই সমস্ত কিছু পাওয়া যায় তারপর তোমার এখানে তো মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাওয়ার মত হাওড়া ব্রিজের উপর ঘুরতে যাবে যখন তুমি না গঙ্গার হাওয়া পাবে কি সুন্দর ঠান্ডা শীতল পাবে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছো তারপর তো ওখানে বড়ো বাজার না কি আছে ওখানে তো প্রচুর কিছু দাম সস্তা তাই না? বড়ো বাজার এর তো কোনো কোথায় হবে না, বড়ো বাজার এ তো তুমি সমস্ত কিছু whole sell rate পাবে গো, আমার দেখো এখানে একটা কাপ কিনি, আমি কাপ এর একটা কথা বলছি ধরো আমরা এখানে ছাড়তে বা ছ টা. কাপ কিনলে আমাদের দেড়শ দুইশ আড়াইশো থেকে শুরু দাম নাই তাই না আর কি হয় বড় বাজারে আমি একবার গিয়েছিলাম বাবার সঙ্গে ঘুরতেই গেছিলাম কোনো কাজে যাই নি তো ওখানে দেখছি।

ষাট সত্তর করে জানো তো কত মানে কত লাভ করে এই সব দোকানদার রা তুমি দেখলে অবাক হয়ে যাবে।

হ্যাঁ আবার নোই তো কি এই যে আমাদের এখান থেকে সমস্ত লোকরা কি যাচ্ছে দুদিনের জন্য কলকাতা ঘুরতে যাচ্ছে নিয়ে ঘুরে ফিরে চলে আসছে ওই বড়ো বাজার যাচ্ছে ওই বড়ো বাজার থেকে সেই সমস্ত এত এত জিনিস একটা huge amount এর একটা জিনিসকিনে নিয়ে আসছে, নিয়ে কি করছে নিয়ে এসে এখানে business করছে তাই না? কিন্তু ওরা একটা ভালো করেছে কারণ দেখো গ্রামের লোক গুলো ধরো একটা দোকানের উপর depend করে তাই না একটা গ্রামে দোকান থাকে ওখান থেকে সব নাই সেই জন্য ধরো দামটা বেশি নাই কিন্তু কলকাতা তো তার তো নয়, ওখানে তো,

হ্যাঁ বাবা আবার ধরো কলকাতায় গিয়ে তুমি কোনদিন মানে গিয়েছো কি যাও নি ঘুরতে। মানে ওই জায়গাটাতে তোমার হচ্ছে সানসিটি, সাইনসিটি ঘুরতে গেছো কোনদিন তারামণ্ডল সানসিটি?

ও বাবা ওই আলিপুরদুয়ার চিড়িয়াখানা যেটা ওইখানে যাবে একটাবার সময় করে বুঝেছ এত সুন্দর জায়গাটা তুমি যদি যাও না তোমার মন খুশ হয়ে যাবে সত্যি বলছি,

যাবো যাবো এই ধরো সামনে এখন তো চলছে ফেব্রুয়ারি তো মার্চ এপ্রিলে যাব এপ্রিল হ্যাঁ মার্চ এপ্রিল করে চলে যাও কারণ হচ্ছে জানো তো কলকাতায় যেমন গরম সেরকমই ঠান্ডা মানে ঠান্ডা তো কলকাতা লোকেরা বোঝেনা কিন্তু এবার নাকি শুনেছি ভাই তো থাকছে বলছে এত ঠান্ডা পড়েছে দিদি কি বলি তোকে।

হ্যাঁ হ্যাঁ তা একটা কথা মনে পড়িয়ে দিলে কারণ ওখানে তো গরম প্রচুর তাই না. হ্যাঁ ভীষণ গরম ভীষণ, তাহলে ওই করবো যে এখনই ধরো একটা অফিসের ছুটির leave দিয়ে মানে ওখানে দুদিন কার tour করলে হয়ে যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ একদম একদম তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো ঘুরে এসো মজা করে এসো আনন্দ করে এসো আবার কি? সেটাই করব তাহলে আহ অফিসের ছুটি দুদিন থেকে নিয়ে নেব দিয়ে তাহলে ঘুরে আসা হবে আমাদের এই time টা ঠিকই বলেছ যে ঠান্ডা ঠান্ডা একটু আছে তাই না? হ্যাঁ হ্যাঁ ছুটি নাও দেখো কদিনের ছুটি দিচ্ছে, দিয়ে ঘুরে এসো কেমন?

যদি বলেছ যে জ্বালাছ তখন দেখবে কিন্তু। আরে না না জালাছ কেন ফোন করলে তো অবশ্যই ভালো লাগবে তাই না? সেই ঠিক আছে চলো তাহলে বেশ পরে কথা হচ্ছে আবার কেমন?

Hello কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এইতো চলছে অনেকদিন পর কথা হচ্ছে বলো? হ্যাঁ সে তো বটে তাও প্রায় কয়েক মাস তো হবেই। হ্যাঁ অনেকদিন কথা হয় না তাই ভাবলাম আজকে একবার phone করে দেখি কি অবস্থা। তাও ভালই ঠান্ডাতে মনে পড়ল এই ঠান্ডা তে তো প্রায় সবাইকেই ভুলতে বসেছি। তা যা বলেছ আমার এখানে এই ঠান্ডাতেই আমি কাবু হয়ে গেলাম তালে তোমাদের ওখানে তো অনেক বেশি ঠাণ্ডা। হ্যাঁ আমাদের এখানটাতে একটু ঠান্ডাটা বেশি পরে কারণ এলাকা

বলো কি বলছিলে? তো সেই হিসেবে তো এখানে ঠান্ডাটা একটু বেশিই হয় তোমাদের ওখানের থেকে হ্যাঁ তা যা বলেছ তাও এখন তোমাদের ওখানে কত তাপমাত্রা চলছে? মোটামুটি ছ এর কাছাকাছি তো নেমে গেছে। বাবাঃ ওতো অনেক ঠান্ডা গো। হম আমরা তো প্রায় যবু তবু অবস্থা। তারপরে সকালবেলা এখন কুয়াশা টুয়াশা পড়ছে ভালোই বলো? হ্যাঁ সেটা তো আমাদের এখানে বরাবরই থাকে তবে ইদানিং কালে একটু বেশিই মনে হচ্ছে।

হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা আমাদের এখানেও জানো তো কুয়াশা পড়ে প্রচন্ডই কুয়াশা পড়ে সকালের দিকে কিন্তু আমরা প্রথমে সেটাকে কুয়াশা বলে মনে করতাম এখন যেটা বুঝতে পারি ওটা আসলে কুয়াশা নয়, ওটা আসলে ধোঁয়াশা তোমাদের ওখানে দূষণের কারণে একদমই তাই একদমই তাই আর এটা এতটাই গাঢ় হয়ে থাকে যে আমার আমাদের বাড়িটা তো একদমই বড় রাস্তার পাশেই তো সেখানে গাড়ি চালানো একটা খুব আহ সমস্যার ব্যাপার হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছ এই আবহাওয়াতে কিন্তু সবথেকে বিপদজনক কাজ বলতে পারো গাড়ি চালানো

কারণ এখানে প্রায় দেখি এই জন্য প্রচুর দুর্ঘটনাও ঘটে আর আমরা প্রথমে ভাবতাম যে এখন কুয়াশা কেন পড়ছে মানে এখন ধরো ঠান্ডা পড়েছে

কিন্তু সেরকম ঠাণ্ডা নেই তাই আমরা পরে ওটাকে ইয়ে করলাম যে এটা actually হচ্ছে কিন্তু pollution এর জন্যই হচ্ছে এখানে শহরাঞ্চলে আমাদের এতটাই দূষণ বেড়ে গেছে। যার জন্য আমাদের কিন্তু এটা ভীষণই একটা অসুবিধের জায়গা সেটা দূষণ বাড়ার কারণ অবশ্য আমরা নিজেরাই তাই না? এটাতো একদম ঠিক কথাই বলেছো আর এই

অনুভব করতে পারতাম গরমকাল বলো বর্ষাকাল বলো শীতকাল হেমন্ত আর শরৎকাল তো তাও বুঝতে পারতাম আর এখন আমরা ছটা ঋতুর মধ্যে কটা ঋতু বুঝতে পারি তুমি বলো? শুধুমাত্র তিনটি গ্রীষ্ম বর্ষা আর শীত বাদবাকি তিনটি ঋতু প্রায় অবলুপ্তের পথে

আর ওই তিনটি ঋতু আর বোধ হয়

এরকমই একটা ধারণা তৈরি হয়ে যায় আমাদের মনে। হ্যাঁ সেটাই আমরা যে ছোটবেলায় আমাদের ভূগোলে পড়তাম আমাদের ছটা ঋতু এখন বোধ হয় ভূগোল বইটাকে ও নতুন করে আবার লিখতে হবে। হ্যা তাই করবে বোধ হয় publisher রা কারণ দেখো আমরা আগে গরমের সময়টা জানতাম যে এই মাস থেকে এই মাস পর্যন্ত গরমকাল তারপরে আসে এই মাস থেকে এই মাস অবদি বর্ষাকাল যখন বৃষ্টি হবে তারপরে আমরা পেতাম

আর এখন দেখো এই বছরের কথাই তুমি দেখে নাও না এই বছর ঠান্ডা এইতো কদিন হলো পড়েছে তার আগে আমরা আহ ঠান্ডা সেরকম ওইখানে শহর অঞ্চলে তো আমরা অনুভবই করতে পারিনি।

তাই আমরা একটু আগে থেকেই অনুভব করতে পেরেছি যে না ঠান্ডাটা আসছে যেটা তোমরা একটু বলতে পারো দুর্ভাগ্যজনকভাবে একটু পরেই তোমরা অনুভবটা করলে তা যা বলেছ কারণ আমাদের এখানে তুমি ওটা আহ বলোনা একটুখানি কম তোমরা ওখানে অনেকটাই বেশি মানে দূষণটা তোমাদের ওখানে আমাদের এখান থেকে অনেকটাই কম যে কারণে তোমরা কিন্তু আম আহ মানে অনেক বেশি করে সবকটার ঋতু তোমরা উপভোগ করতে পারো বা বুঝতে পারো যাই বলো। হ্যাঁ সেটা কিছুটা হলেও বলতে পারো তবে দূষণের মাত্রা এখন যা পৌঁছেছে সেটা আমাদের এখানেও কিছুটা হলে প্রভাব ফেলে একদম যে ফেলেনা তা নয় কারণ মানুষ তো সব জায়গাতেই রয়েছে। আর সব জায়গাতেই সে তার কর্তৃত্ব ফলিয়ে যাচ্ছে প্রকৃতির ওপরে তো সেই কারণে তার ফলাফল স্বরূপ টা আমাদেরকে কিছুটা হলেও ভোগ করতেই একদমই তাই সব জায়গায় এখন আস্তে আস্তে সমানই হয়ে যাচ্ছে যেন কি শহরাঞ্চল কি গ্রামাঞ্চল। একদম আর তার জন্য আমরা নিজেরাই দায়ী একদমই তাই তাও তোমাদের ওখানে অনেক গাছপালা এখনো পর্যন্ত তুলনামূলক অনেকটাই বেশি। যে কারণে তোমাদের আহ দূষণের মাত্রাটা ও অনেকটা কম আর সে কারণে হয়তো ওই যে বললাম ঋতু গুলো তোমরা আমাদের থেকে অনেক ভালো বুঝতেও পারো উপভোগও করতে পারো সবটাই আছে সেটা কিছুটা বলতে পারো তবে কিছুটা পরিবর্তন আগের তুলনায় অনেকটাই হয়েছে যে কারণে তোমাকে আমি আগের কথাগুলো বললাম একদমই তাই আর তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো এখন সারা বছরই বৃষ্টি হয়। হ্যাঁ সেটাই এটাই হচ্ছে সবথেকে বেশি বিরক্তিকর একটা অবস্থা যে সারা বছরই আমাদেরকে বর্ষাটা একদম সব সময়ই আমাদেরকে অনুভব করতেই হচ্ছে সে যে কালই হোক না কেন বর্ষা তার একদম তার উপস্থিতি সে সবসময় জানান জানিয়ে যাচ্ছে আমাদেরকে যে আমি আছি আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না এরকম একটা ব্যাপার একদমই তাই আমার তো মনেই পড়ে না শেষ কবে শরৎকাল মানে আমাদের দুর্গাপুজোর সময়টা আমরা বর্ষা ছাড়া কাটিয়েছি সেটা আমার মনেই পড়ে না হ্যাঁ মানে দুর্গাপুজো মানেই একটা মানে সবাই একটা মনের মধ্যে ভীতি কাজ করে এই বুঝি বৃষ্টি হবে এই বুঝি বৃষ্টি হবে আর ঠাকুর দেখা হবে না তাই না সবাই একটা ভয় নিয়েই আমরা যেন কাটিয়ে ফেলি একদমই তাই কিন্তু আমরা যখন খুব ছোট ছিলাম সেই সময়কার কথাটা তুমি একবার মনে করে দেখো শরৎকালটা আমরা কত সুন্দর ভাবে পেতাম

আর আমরা হেমন্তকালটাও তখন কিন্তু বুঝতে পারতাম মানে আহ ঠিক একটু একটু আহ পুজোর পরে পরেই দেখবে ওই হেমন্ত ঋতুটা আমরা কিন্তু বেশ অনুভব করতে পারতাম কালীপুজোর পর থেকে যে একটা ঠান্ডা ঠান্ডা আমীত চলে আসতো মানে আমরা তো বলতাম যে ঠাকুর জলে পড়লে মানেই হলো ঠান্ডা চলে আসছে সেই সময়টা একটা হালকা কিছু গায়ে দিতে হত সেই জায়গাটা এখন অতটা বুঝতেই পারিনা হ্যাঁ সেটা ঠিকই বলেছ সব থেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যতটুকুনি বুঝতে পেরেছি আমাদের পরবর্তী প্রজন্ম ওরা তো বোধ হয় তিনটে ঋতু সম্পর্কেই জানবে আর তিনটে ঋতু সম্পর্কে তাদেরকে কিছু মানে তারা কিছু জানবেই না এই তিনটে ঋতু যে আছে সেটাই বোধহয় তারা জানবে কারণ তারা তো কিছু অনুভবই করতে পারবে না

এইটা খুব দুর্ভাগ্যজনকই বটে এবার সেটা দুর্ভাগ্যজনক হলেও সেটাই তাদেরকে মেনে নিতে হবে

একদমই তাই আসলে কি বলোতো আমরা এটা দেখেছি বলে আমরা এখন নেই বলে সেটা দুঃখ করতে পারছি ওরা হয়তো এতটা অনুভব করতে পারবে না কারণ ওরা তো শুরু থেকেই দেখেই নি হ্যাঁ সেই কারণে ওদের দুঃখ প্রকাশের জায়গাও থাকবে না ওরা জানবেই তিনটে ঋতু একদমই তাই আর আহ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছ এই এখন আমরা কয়েকদিনের মধ্যে বিগত কয়েক দিনের মধ্যেই আমরা কতগুলো ঘূর্ণিঝড় এর নতুন নতুন নাম দেখতে পেলাম হ্যাঁ এটা একটা কিন্তু তুমি ভালো কথা বলেছো আগে কিন্তু এই ঘূর্ণিঝড় বলো বা এই ভূমিকম্প যে ব্যাপারটা এখন যেটা হচ্ছে আগে কিন্তু এত এই যেটা বাজ পড়ে মৃত্যু যেটা আমরা বলি ঠিক আছে বা ভূমিকম্পের প্রবণতা এগুলো কিন্তু প্রচণ্ড হারে বেড়ে গেছে যেটা কিন্তু আগে ছিল না তাই না? একদমই তাই আর মানে ঘূর্ণিঝড় তো এখন

হ্যাঁ সেটা ঠিক মানে আমরা শুনতাম যে ঘূর্ণিঝড় বা বইয়ে পড়তাম আমরা কিন্তু প্রকৃতভাবে অনুভব করতে পারিনি but কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে বিগত এই কয়েক বছরের মধ্যে মানে গত দু-তিন বছরের মধ্যে আমরা এত ধরনের যে ঘূর্ণিঝড়ের মানে মুখোমুখি পড়তে হবে সেটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে ছিল একদমই তাই আমার যতদূর মনে পড়ছে আমরা বোধহয় school এ পরাকালীন প্রথম যেটা ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমরা জানলাম বা দেখলাম সেটা হচ্ছে যে উড়িষ্যার যখন আহ cyclone হলো ওইটা সম্ভবত আমাদের অভিজ্ঞতায় আসা প্রথম ঘূর্ণিঝড় তার আগে আমরা কিন্তু ঘূর্ণিঝড় টা ভূগোল বইয়ের বাইরে কোথাও মানে আমাদের এখানে অন্ততপক্ষে দেখি নি হ্যাঁ সেটা কিন্তু ঠিক বলেছো তারপরে তো আমাদের এখানে শহরেই আমরা দেখতে পেলাম আইলা হল আরো কত কত ঘূর্ণিঝড়ের নতুন নতুন নাম আমরা দেখতে পেলাম আর এখন এখনতো বোধহয় বছরে কতগুলো কত নামের ঘূর্ণিঝড় এসে হাজির হয় তার কোন ঠিক ঠিকানাই নেই

একদমই তাই এই নামগুলো যে কোনদিন শুনতে পাবো সেটাই আমরা কখনো বুঝতে পারিনি আগে আগে আমাদের বোধ হয় ঠিক করা থাকতো যে পরপর পর পর যে না কয়েক বছর বাদে বাদে হবে এই নাম মানে এখন বোধহয় তারাও ঠিক করতে পারে না যে কোন দেশকে কি নাম দিতে দেবে

তবে অন্য কোনো রাজ্যে যাওয়ার সাথে সাথে এটুকুনই বলতে পারো যে বাংলাদেশ থাকার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অনেক হারে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ অনেক দিক থেকে কিন্তু রেহাই পেয়ে গেছে বাংলাদেশ সে সমস্ত দুর্যোকগুলো তাদের উপর একদম ঠিকঠাক ভাবে নিয়ে নেই বলে পশ্চিমবঙ্গ অনেক দিক থেকে কিন্তু রেহাই পেয়ে যাই

হ্যাঁ সেটাই কিন্তু জিনিসটা তো খুবই মানে খুবই দুর্ভাগ্যজনক যে একটি দেশের ওপর বারবার করে বারবার করে এবার তারা তাদের তো অর্থনৈতিক কাঠামোটাই তারা যে একদম প্রায় ভেঙে পড়ার পর্যায়ে চলে যায় না একদমই ঠিক আরেকটা জিনিস তুমি দেখো এই যে আগে আমাদের চাষবাস গুলো যে হতো বিভিন্ন ঋতুর ওপরে নির্ভর করে কখন কি কি চাষবাস হবে সেইগুলো আহ মানে ঠিক করা থাকতো আমরা জানি যে শীতকালের একরকম এর চাষের ধরন ধানের কত রকমের ধরন বিভিন্ন সময়ের জন্য আলাদা আলাদা বৃষ্টির ওপর নির্ভর করে চাষের কত কিছু আগে থেকে ঠিক করা থাকতো

হ্যাঁ এই আবহাওয়ার তারতম্যের জন্যই তো সমস্ত কিছু অনেক কিছু ভাবে খুব বাজে ভাবে প্রভাব ফেলছে সবকিছুর ওপরেই তাই না, তার দ্বারা ক্ষতিগ্রস্ত আমরা সবাই হচ্ছি

জি আমাদের দেখো কেদারনাথের ঐখানে কবের থেকে আমাদের বলা হচ্ছে যে মানে কেদারনাথ আগে যেরকম ছিল দু হাজার তেরোতে যে এত বড়ো একখানা দুর্যোক হয়ে গেলো সেটার জন্য আমরা কিন্তু অনেকাংশে মানুষই দায়ী হ্যাঁ সে তো অবশ্যই সবকিছুর জন্য তো মানুষ দায়ী নয় তো কি মানুষ সমস্ত কিছু করছে তো মানুষ একদম কারণ দেখো পাহাড়ের যেরকম আবহাওয়া থাকে পাহাড় যেরকম ভাবে থাক মানে আগে যেরকম ভাবে ছিল একটা দুর্গম জায়গা সে জায়গাটাকে আমরা কিন্তু আমাদের সুবিধার্থেই কিন্তু সেখানে রাস্তা তৈরি করা তার সঙ্গে সেখানে শিল্পর কাঠামো তৈরি করা আরো উন্নতি আরো উন্নতি করতে করতে আমরা পাহাড়ের প্রকৃতিটাকেই এই ভাবে বিপর্যস্ত করে দিলাম যে পাহাড়েও কিন্তু একটা সময় গিয়ে গর্জন করে উঠলো আসলে কি প্রকৃতির ওপর আমরা যতটাই যত পারছি অত্যাচার করে যাচ্ছি প্রকৃতি কোনো না কোনো সময় তার বদলা নেবেই তাই না? প্রকৃতিও তাই সুযোগ মতো তার বদলা নিয়ে নেয় একদমই তাই এটা তো একেবারে আমাদের চোখের সামনে দেখা একখানা চাক্ষুষ উদাহরণ যে আমরা আহ সাম্প্রতিক একটা আহ cinema তেও দেখলাম যে ওখানে পুরো ব্যাপারটাকে এরকম করে দেখানো হলো যে কেদারনাথে যে আহ উম ওখানে যে উন্নয়ন কার্যটা সেটা ওরা ওখানকার স্থানীয় লোকেরাই অনেকে আপত্তি করেছিল যে পাহাড়ের যে আবহাওয়া পাহাড় যা প্রকৃতি নিয়ে থাকে তাকে সেই ভাবেই রাখতে দেওয়া হোক তাকে সেই ভাবেই রাখা হোক না হলে কিন্তু পাহাড় পাহাড় থাকবে না তখন আমাদের দেশের আহ যারা রয়েছেন যারা করেছেন ওইখানে অত উন্নতি তারা জিনিসটাকে অতটা গুগুরুত্ব দেননি না দিয়ে তারা লোভের পরি বসবর্তি হয়ে ওখানের উন্নয়ন কাজ চালিয়েই গেল তাতে দেখো ফলাফল টা কি হলো কিরকম একটা দুর্যোগ হয়ে

আসলে এখানে তো এই সমস্ত করে থাকে আর তার ফলস্বরূপ কি হচ্ছে না প্রকৃতি তার ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে আর ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সবাই একদমই তাই আবার তো এই কয়েকদিন আগেই আবার একটা ঐরকমই আমরা উদাহরণ দেখতে পেলাম আবার এরকম ধস পাহাড়ে কিন্তু আগে এত ধস কিন্তু নামত না

এতটাই বেড়ে গেছে মানে সেরকমভাবে ওইটা শিব লিঙ্গ টা শিবলিঙ্গের আকৃতিতে বোঝাই যায় না তৈরি হয় না হ্যাঁ সেটা একটা ঠিক বলেছ আসলে কি সমগ্রভাবে তো আমাদের পৃথিবীর তাপমাত্রাও তো অনেকটাই বেড়েছে

এতে তার ফলস্বরূপ ওটাও হচ্ছে একদমই তাই আরো তুমি যদি দেখো আগে আহ আরেকটা কথা মনে পড়ল আগে আমাদের এখানে শীতকালে অনেকগুলো

দেখো পাখিরা তো আমাদের মতন এরকমভাবে আহ calendar বা এরকম কিছু তো দেখে না বা ঘড়িও দেখতে পারে না কিন্তু ওরা অনুভূতি দিয়ে বুঝতে পারে কখন কি ঋতু সেই অনুযায়ী কিন্তু ওরা এক একটা দেশ থেকে আরেকটা দেশে উড়ে যায় কিন্তু বিগত এখন যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে শীতের সময় আমরা যে শীতকালটা শীতকালটা ঠিক মতন সময় পড়ছে না সেজন্য কিন্তু সেই পাখিগুলোকেও এখন আর দেখা যায় না সংখ্যায় অনেক কম হয়ে গেছে মানে তুমি পরিযায়ী পাখির কথা বলছো তো?

আসলে তারাও বুঝতে পারছে না তাপমাত্রার তারতম্য যেভাবে হচ্ছে যে তারাও বুঝতে পারছে না কোথায় কি করবে তারাও দিশেহারা হয়ে পড়ছে হ্যাঁ দিশেহারা হয়ে পড়ছে মানে ওরা তো বুঝতে পারার ওদের আহ প্রধান যে মাপকাঠি টাই তো তাপমাত্রা তাপমাত্রার পরিবর্তনের ওপরে নির্ভর করে ওরা কিন্তু এক অক্ষরেখা থেকে অন্য অক্ষরেখায় চলে যায় আমরা আগে অবাক হয়ে যেতাম এত দূরের দেশ থেকে ওরা কি করে কি করে বুঝতে পারে যে এই সময়ে এই দেশে যেতে হবে বা অন্য দেশে যেতে হবে আর দেশগুলো ওরা চিনতেই বা পারে কি করে প্রত্যেক বছর যে একই সময়ে এসে তারা হাজির হতো তারপরে তো আমরা বুঝতে পারলাম যে ওরা কিভাবে আহ জিনিসটাকে আহ উম পুরো ব্যাপারটা ওরা কিভাবে ওরা করে কিন্তু এখন যেহেতু প্রকৃতিই পাল্টে গেছে ওরাও ওই জন্য বিভি মানে বুঝতেই পারছে না যে ওরা কোন দিকে যাবে আবহাওয়াই তো পাল্টাচ্ছে না এই হ্যাঁ এই একটা কথা বলে কিন্তু তুমি ছোটবেলার কথা মনে করিয়ে দিলে আমরা কিন্তু সত্যি সত্যি যখন আমরা বয়ে পড়তাম এই পরিযায়ী পাখির সম্পর্কে তখন কিন্তু আমরা ভাবতাম কিন্তু যে ওরা কি করে বুঝতে পারে তাই না? এটা কিন্তু আমাদের আশ্চর্যজনক বিষয় ছিল যে ওরা কি করে বুঝতে পারে ওদের মধ্যে সেই আহ মানে অনুভূতিটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমাদের কাছে খুব একটা আহ বেশ ভাবার মতো বিষয় ছিল কিন্তু তাই নয় কি? একদমই তাই আর আমরা তো ছোটবেলায় এতটা যখন বুঝতে পারতাম না তখন খুব আহ আমাদেরকে অন্যরকম ভাবে বোঝানো হতো যে ওরা ওরকম একটা কিছু magic বা এরকম কিছু ভাবে ওরা বুঝতে পারে ওরা ঠিক ওই সময়ে চলে আসে পরবর্তীকালে আমরা না হয় ওটা বুঝতে পেরেছি ওরা কিভাবে করতে পারে ব্যাপারটা